পার্ক -এর ভিতরে দুটি সুরুৎ আছে তারপরে সবুজ ঘাস আছে।

অনেকগুলি গাড়ি দেখা যাচ্ছে চারিধারে গাছ দেখা যাচ্ছে অনেকগুলি মানুষ দেখা যাচ্ছে বাস চালানো আছে।

একটি ঘর দেখা যাচ্ছে ঘরে চেয়ার রয়েছে অনেকগুলি বেঞ্চ রয়েছে ঘরে অনেক চিত্র করা রয়েছে-এ--

লাল কালার এর জামা পড়ে রয়েছে। কালো কালার এর প্যাঁ প্যান্ট পড়ে রয়েছে। একটি ফল বে বালাকে দেখতে পাওয়া যাচ্ছে। আম আম নিয়ে বস দাঁড়িয়ে রয়েছে।

একটি ঘর দেখতে পাওয়া যাচ্ছে-এ-এ ঘরের আলমারিতে-এ-এ আ সব থাকে থাকে অনেক বই সাজানো রয়েছ-এ--